কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে আছে।

এছাড়া দুইটা ত্রিপাত দেখা যাচ্ছে।

জলার পাশে একটা ছোট টিলা আছে।

এখানে কিছু মোবাইল নাম্বার দেওয়া আছে এইট নাইন সেভেন ফোর ওয়ান থ্রি এইট ওয়ান টু ফোর ।

দোকানদারের হাতের মধ্যে একটা ব্রেসলেট আছে।

এটার সাইডে একটা গ্রিলের একটা দরজা আছে।

এখানে একটা বড়ো বিল্ডিং একটা দেখা যাচ্ছে।

এছাড়া একটা বড় পাঞ্জাব বডি গাড়ি আছে একটা মারুতি গাড়ি আছে।

মন্দিরের সামনে একটা ছোটো ফুলের বাগান দেখা যাচ্ছে।

একটা বাইক আছে একটা স্কুটি আছে।